তাও দেখবি এই টাইমে ঝড় জল বৃষ্টি শুরু হয়ে যাবে এই কিছুদিন পর দেখবি যখন মুকুল গুলো গাছে , ফলে গেছে, তখন দেখবি তখন ধর অনেক আম নষ্ট হয়ে যাবে কারণ মুকুল চলে গেল মানে তার মানে তর ধর অনেল আম ও চলে যাবে

হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো কারণ এখন ধরো কি মাস চলছে এখন চলছে মাঘ মাস হ্যাঁ

শুরু হয়ে যাবে বৃষ্টি তারপরে জল ঝড়, চৈত্র মাসে তো সে কালবৈশাখী ঝড় যেটা আসে চৈত্র বৈশাখ মাসে তখন ধরো আম গুলো তো কেবল ছোট ছোট হয়ে থাকে তখনই যদি ঝড় হয়ে যায় না তখনই ঝরে পড়ে যায় তুমি কথাটা ঠিক বললে হম ওটাই হয় ওটাই হচ্ছে মানে আগের season এ ও দেখলাম যে প্রচুর আম হয়েছিল প্রচুর মুকুল হয়েছিল but ওই যে বৃষ্টি ঝড় জল নিয়ে, এই নিয়ে করেদিল নিয়ে তখন গোটা এটাই নষ্ট হয়ে গেল সেটাই তুমি এখন দেখো না মানে এখন মা~ এ মাঘ মাসে মাঝেমধ্যে একাতটুকু বৃষ্টি হয় তা এখন অব্দি এখনো অব্দি একটুও বৃষ্টি হয়নি এবার হম হম হম হম ওটাই ওটাই যে উম ধর এখন উম মানে আ আবার দেখ শীতকালে কোনদিন বৃষ্টি হয়না but আ এখন এইটা এই বছর দেখবি শীতকালেও বৃতি হয়েছিল হ্যাঁ হয়েছিল তবে এখন যদি একটু বৃষ্টি হয় তবে কি হয় বলতো সরষে গম তারপর আলু মানে খুব বৃষ্টি না মাঝেমধ্যে যদি বৃষ্টি হয় তাহলে এগুলো কি মানে চাষীদেরকে মানে extra খরচ করে ওই যে উম দুলু pump বা জমি গুলো, তো খরচটা একটু কমে যায়, কিন্তু সেগুলো তো হয়না না হম ওটাই মানে weather বলছে তোমরা আমাকে সাপোর্ট করছ না তোমরা আমাকে দুষিত করছ তো আমরাও তোমাদের ওপর করবো না ঐটাই হয়ে গেছে সেটাই কারণ প্রকৃতিকে আমরা মারলে ও ঠিক মারবে আমাদেরকে

তো সেখানে আগে oxygen level মানে আমাদেরকে দিতো over ninety percent ঠিক আছে সেখানে আমাদেরকে এখন যদি দিচ্ছে তো sixty percent কারণ এত আগুন তো লেগে গেছিল সেটা তো জানিস amazon জঙ্গলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কদিন আগে সুনেছিলাম যে একটা জঙ্গ~ ওই amazon জঙ্গলে, আগুন লেগে অনেকটা অংশই পুড়ে গেছে, তার পর তো পশু পাখি, অনেক কিছুই মারা গেছিলো এই আগুনে পুড়ে হম হম তো এ তাই নিয়েও ধর অনেক গাছ ও ধর তাহলে নষ্ট হয়ে গেছে সে তো আমাদের oxygen level সেখানে থেকে নেমে এসেছে অ্যাঁ চেসট্টি তে তাহলে এতটা কম মানে তিরিশ percent এর কাছা কাছি কম oxygen, তার মানে মানুষ তো ধর যদি main কথা হচ্ছে আমাদের সব থেকে oxygen আসে amazon থেকে, amazon জঙ্গল থেকে এবার আম~ ওখানেই যদি এতটা মানে ঘরটি হয়ে যায় তাহলে তো আমাদের মানে এখন মানে নিঃশ্বাস নেয়া বা বল বা অ্যাঁ শ্বাস কষ্ট বল যাদের শ্বাসকষ্টের পেশেন্ট আছে তারা তার মানে ধর বাঁচার কোনো scope ই পাবে না

যে ধর oxygen, ধর ওই খান থেকেই পুরো, কি বলবো

সরগর হয়, হ্যাঁ তারপর ধরো এমন বড় জঙ্গল যে সূর্যের আলো মানে ছোট ছোট গাছ যেগুলো নিচে আছে সেগুলো পায় না মানে এত বড় জঙ্গলটা হ্যাঁ প্রচুর ঘনজঙ্গল আর মানে সব ধরনের প্রজাতির উম ধর সাপ বল বা অ্যাঁ others কিছু বল সব আছে ওখানে সেটাই এবার ধরো এই সপ্তাহ মানে গাছ কাটা তারপর তো ধরো আমাদের এখানে, প্রায়ই ধর বন সংরক্ষণ তো উঠেই গেল কোথায় এখানে তো আর কোনো বোন সংরক্ষণ হচ্ছেই না না এইদিকের কথা তো বাদই দে আমাদের এখানে দেখ জঙ্গল আগে যখন আমি ছোট ছিলাম তখন কত অ্যাঁ মানে ঘন ছিল but এখন যেহেতু আমি ধর আমি তো ঐখানে কাছে একটা institute এ পরি সে তো মাই এখন ধর পা~ প্রায়ই যাতায়াত করি per day ই বলতে পারিস যাতায়াত করি আমি তো দেখছি ওটাই ধর ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে জঙ্গল গুলো আস্তে আস্তে, forest department এর লোক গুলোই ধর গা~ খুব কমে যাচ্ছে, ঠিক আছে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 ধর একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে তাহলে আমাদের আ উম মানে প্রকৃতি বল বা others যা কিছু বল ভারসম্য সব রাখবে, but সেটা তো হচ্ছে না একটা গাছ দুটো গাছ কেটে নিচ্ছে তো একটা গাছে লাগাচ্ছে তো আবার তিনটে চারটে গাছ কেটে নিচ্ছে তাহলে কি করে হবে বল সেটাই তো, কিন্তু দে~ এখন দেখলাম নাকি আমাদের এই block আমাদের যেটা আছে পাসে সেখানে দেখলাম মানে গাছ লাগানোর জন্য অনেক কিছু মানে ওরা আয়োজন করছে ধরো camping করছে যে গাছ লাগাও প্রাণ বাচাও এসব চলছে বুজলে হম camping ই চলছে but ধর মানুষ যতদিন না বুঝবে নিজের value টা, যে গাছ না থাকলে আমরা বাঁচবো না, ততো দিন সব প্রত্যেকটা মানুষের কাছে যতদিন না এটা clear হবে যে না, গাছ ছাড়া আমরা অচল বা গাছ ছাড়া আমরা কিছু পারবো না, ততদিন না মানে আমি চাই মানে ততোদিন হয়েত অ্যাঁ মানুষ কে হলেও কিছু করা যাবে না কোন মানুষ যার কোন মানুষ যদি নিজের মধ্যে সেই দায়িত্বটাই না নিয়ে আসে

সমতুল্য যদি পরিবেশে থাকে, ঠিক সময় ঠিক যেমন বর্ষা গ্র্সিম সরত শীত সব রকম রিতু সে ঠিক সময় আসবে কিন্তু ধরো এগুলোই তো মানে পরিবেশ থেকে কম-বেশি হয়ে যাচ্ছে দিয়ে ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে দিয়ে ধরো ঋতু পরে আসছে আগে আসছে এরাম হয়ে যাচ্ছে বুঝলে হম হম হম বলেই তো আমাদের এত problem হচ্ছে আগে ধর~ আগে কার লোকদের রোগ বল জালা বল কিচ্ছু ছিল না but এখন কার অ্যাঁ দেখ অনেক চাসি আছেন বা অনেক লোক আছে যারা ধর অ্যাঁ চাষীদের কাছ থেকে ভালো কিন্তু জিনিস but ওরা সেই জিনিসটাকে ধর আ উম মানে chemical দিয়ে বা কিছু করে সাত ভালো করে বিক্রি করছে বা ধর অনেক চাষীরা কি করছে আগেকার কি হতো আগেকার ধর পুরো প্রাকৃতিক অ্যাঁ মানে নিয়ম এই ধর চাষবাস হত but এখন কি হচ্ছে এখন ধর chemical আসছে urea আসছে তারপর others others সব জিনিস গুলো আসছে যা~ যাতে অ্যাঁ কম time এ বেশি ফসল হয় ঠিক আছে? যেমন মাছের ব্যাপারটা দেখ আগেকার মাছ সে যে ব্যাপারটা হতো আগেকার মাছ বড় বড় হতো আর প্রচুর মানে অ্যাঁ বড় size এর হত but time দিয়ে but এখন কি করছে একটা মাছ কে নিচ্ছে তার ওপর injection push করছে নিয়ে সেটাকে অ্যাঁ ধর উম জলে ছেড়ে দিচ্ছে সেই injection এর কিছু তো একটা side effect থাকবেই ভাই এবার ওই জিনিসটাই ধর মানুষ খাচ্ছে মানুষ খেয়ে মানুষের সরির খারাপ হ্যাঁ বা বল বা কোন রোগ বলছে এগুলো হয়ে যাচ্ছে একদম একদম কারণ দেখো মাঝে যেয়ে hormone টা put করছে ওটা মনে হয় stroid না কি একটা hormone বটে তো ওটা তো আমাদের মানে মানবিক শরীরে ক্ষতি কর হম ওটাই তো ওগুলো তো ধর কিছু আমি মানছি মানে মানুষকে তেলে ভেজে দিলে মাছকে তেলে ভেজে দিলে বা কেটে দিলে হয়তো ধুয়ে দিলে ভালো করে থাকবে না but ভাই ওর মাংসের মধ্যে তো কিছুতো একটা তো থাকছে যেটা খেয়ে আমাদের শরীর খারাপ করছে, বা সবজিতেই তোকে কথা বলছি সবজি তে সবজি যখন তুই দেখবি গরম জল করে যখন ধুবি ভালো করে, তখন দেখবি ওর ওর মধ্যে থেকে একটা আলাদা রঙ বার হয়ে যাচ্ছে যেটা দিচ্ছে রং মানে যাতে এখন লোকে কি ধর খারাপ জিনিস কিনবে না সেহেতু সেটাই উম ঠিক আছে, আমি তোমাকে একটু পর call করছি হ্যাঁ, আমাকে একটু ডাকছে বাড়িতে হম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে.

বৈশাখ ও জৈষ্ঠ্য এই দু মাস গ্রীস্ম কাল গ্রীস্ম বছরের প্রথম ঋতু গরমের প্রভাব চৈত্রর শেষে

ভাদ্র মাস পযর্ন্ত বজায় থাকে এই সময় সূর্যর তাপে পৃথিবীতে যেন আগুন এসে পরে নদী খাল বিল পুকুর প্রায় শুকিয়ে যায়

তৃষ্ণায় বুক শুকিয়ে যায় পরিশ্রান্ত কৃষক কৃষকরা মাঠ ত্যাগ করে গাছের ছায়ায় আশ্রয় নিতে সময় কাটায়

গ্রাম অঞ্চলে পানীয় জলের অভাব দেখা যায় বিকেলে সূর্যের তাপে

কমে আসে এবং মধোমন্দ বাতাস হইতে থাকে মাঝেমাঝে বিকেলের দিকে মেঘ জমে যায় এবং কালো বৈশাখীর

কাল বৈশাখীর ঝর ওঠে ও বৃষ্টি হয়ে গ্রীস্ম কাল ফলের ঋতু এইসময় আম জাম কাঠাল লিচু তরমুজ

প্রভৃতি রসালো ও সুস্বাদু ফল পাওয়া যায়

গ্রীস্ম কালে বেল জুই গন্ধরাজ চাপা প্রভৃতি ফুল ও পাওয়া যায়

গ্রীস্ম কালের আনন্দ উৎসব বিশেষ কিছু নেই তবুও পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া দোকানে দোকানে

গনেশ পুজো হয় ও

ব্যবসার শুভ সুচনা করা হয় পঁচিশে বৈশাখ রব কবি

কবি গুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয় এছাড়া অনেক গ্রামে মেলা বসে

গরমের প্রকা প্রকোপে কয়েকটি রোগের উপদ্রপ দেখা যায় যেমন সর সর্দি গর্মি জ্বর

এইসব এছাড়া কাল বৈশাখী ঝরে গ্রাম বাংলায়

বাড়ি ঘরে অনেক ক্ষতিও হয়ে থাকে দামাল হা

হাওয়ায় অনেক গাছ উপরে যায় ও ডালপালা ভেঙে যায় তবু কাল বৈশাখীর বৃষ্টিতে গরমে প্রখরতা কমে যায় এবং নিরস মাটি রসলতা লাভ করে

এর পরেই হচ্ছে আমি বোলব আমাদের জাতীয় পাখি ময়ুর নিয়ে

ময়ূর খুবই সুন্দর পাখি ভারতের মধ্যে

বিহার উড়িষ্যা গুজরাট, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান প্রভৃতি রাজ্য রাজ্যে ময়ূর ময়ূর দেখতে পাওয়া যায় ময়ূর ভারতের জাতীয় পাখি

ময়ূর মোরক

ময়ূর মোরক জাতীয় পাখি

তবে আক আকারে অনেক বড়ো

ময়ূরের মাথায় ঝূটি গলা ও মুখে রঙ উজ্জ্বল নীল লেজের দিকে লম্বা পালক থাকে এই পালক গুলির পালক গুলিকে ময়ূরের ময়ূর পুচ্ছ বলে

লেজের পালক গুলি বিরাট পাখার মতো ছড়িয়ে

ময়ূর খুব সুন্দর নাচতে পারে একে পেখম ধরা বলে ময়ূর যখন পেখম ধরে তখন তার রঙের বাহারে চোখ জুড়িয়ে যায় ময়ূরীর ঝুটি আছে কিন্তু পেখম নেই এবং ময়ূর ময়ূরের

ময়ূরীর গলার রং সবুজ ময়ূর দেখতে খুবই সুন্দর তবে গলার আওয়াজ খুব কর্কশ

ময়ূর পুচ্ছের রঙ অতি বিচিত্র এবং পুচ্ছের পালকের মধ্যে নীল ও সোনালী রঙের আলপনা থাকে খুবই সুন্দর দেখায় এরা মাটির নীচে বাসা বানায়

হয় ময়ূর প্রায় পঁচিশ তিরিশ বছর বাঁচে

ময়ূর সব কিছুই খায় ফল ফলের বীজ সরষ্য কচিপাতা ফুলের কড়ি

পোকামাকড় বীচ ছোটো ছোটো সাপ ব্যাঙ টিকিটিকি কোনো কিছুই বাদ দেয় না সবই এদের প্রিয় খাদ্য

বর্ষাকাল গ্রীস্ম কালের পরেই আসে হচ্ছে বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল যদিও আষাঢ় মাস থেকে অস্বিন মাস

গ্রীস্মে সূর্যর প্রচন্ড তাপে যখন নদী নালা খাল বিল পুকুর শুকিয়ে যায় মানুষজন প্রত~

মানুষ পশুপাখি আস অস্থির হয়ে পরে

আমি এই চলছে.

হ্যাঁ এই সময় পাচ্ছি না কাজকর্ম তারপর গরমটাও তো পরেছে অনেক

হ্যাঁ মানে কিছুই ভালো লাগছে না আরকি বলতে গেলে

সত্যি, মানে বেচে থাকাটাই একটা মানে অনেক বড় headache যাচ্ছে আসতে আসতে তারপর বল তোমার কেমন চলছে অন্য দিকে আমারও মোটামুটি খুব ই মানে খুব যে ভালো চলছে তা না মানে এমনি ভালো চলছে গরমে সবাই হয়েনা একটা টায়রা হয়ে পরছি তারা তারই, কোনো কিছু খেয়ে সেগুলো ঠিক মত শান্তি হচ্ছে না সুয়ে, মানে এইরকম ভাবে গরম এ যেগুলো হয়ে আরকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা এখন এই আ মানে recent কি movie টুভি দেখেছো? recent movie দেখতে আমি তো পুরনো বাংলা movie ই দেখছি নতুন করে আবার, মানে আমার তো খুব পছন্দের একজন আহ director হচ্ছে সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের ই কিছু movie টুভি যেগুলো পুরনো আরকি একটু দেখা শুরু করেছি, তবে নতুন একদম বলতে গেলে নতুন ওই মানে, আ হিন্দি ছবি দেখেছি, পাঠান দেখেছিলাম

তো পাঠান টা মানে আমাকে অনেকজন recommend করলো তবে আমার খুব বিশেষ ভালো লাগেনি, তবে শাহরুখ খান, আর একটু দীপিকা পারুকনে আছে বলে আর কি দেখার, মানে দেখতে আরকি মানে

গল্প তো, গল্পতে তো গল্পের গরু গাছে ওঠে কথায় আছে

ওই ঐসব নিয়েই আরকি মানে গল্প টা ঠিক আমার মন মতন লাগে নি, others যদি তুমি বলতে পরো মানে মু মানে একটা ছবির মধ্যে যা যা কাজ থাকে অন্যান্য

গুলো ঠিক থাক ই ছিল, ওই এইসব ই দেখেছি আমি তবে আমার আগেকার দিনের আ হিন্দি movie র মধ্যে যেরকম Sooryavansham এক একটা story রয়েছে

মানে বসে দেখলে কখনো উঠতে ইচ্ছে মানে মনে হয় আরো দেখি আরো দেখি আর এখনকার যে movie গুলো, ওইগুলা একবার দেখার পর মানে আর interest টাই থাকেনা আগেকার এইসব মুভি মানে বারবার দেখলেও মনে হয় যেন দেখতেই থাকি দেখতেই থাকি তার একটা story একটা মানে সবকিছু আবেগ, সবকিছু রয়েছে

কোনটার হয়েত movie টা মোটামুটি ঠিক মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক ঠাক লাগছে আর গানগুলো সেখানে এমন ঢুকিয়ে দেয় যে

বসে দেখতেও একটু মানে লাগে কেরকম বিশেষ করে গুরুজন দের সঙ্গে যে movie গুলো চলছে

আসলে পুরনো ছবির মধ্যেই না মানে অনেক কিছু মানে গল্প গান যেরকম

হ্যাঁ হ্যাঁ মানে আবেগ সবকিছু লুকিয়ে রয়েছে

যেটা মনে মনে হয় মন থেকে একটা কিছু feelings আছে

এরকম একটা জিনিস আসে ওই গুলো দেখলে আর এখনের জিনিস আর সেই গুলো আসে না তবে হ্যাঁ এখনকার comedy যেগুলো আছে ওই গুলো দেখতে খুব ভালো লাগে, একটু হাঁসি

এই জিনিসগুলো এই রকম movie খুব ভালো লাগছে কিছু কিছু ছবি যেরকম ভালো মানে বের করছে এখন মানে যেগুলো একটুখানি art film type এর একটু

যারা জর~ ধর অনেক পুরনো আরকি পরিচালক ছবির

এখন ওই movie টুভি গুলো বের করছে, গল্পটা একটু অন্য ধরনের, আমি কিছুদিন আগে একটা detective movie দেখছিলাম তো ওই detective movie টা বেশ ভালই লাগলো ওটা তোমার আ Darjeeling shoot করেছে

ওই ওই ওই বেশ বেশ রোমাঞ্চকর একটা গল্প ছিল

ছিলাম হয়তো ওই দুর্গেশরের গুপ্তধন এই movie গুলো তাও একটু ভালো করছে আসতে আসতে আর কি

বাংলার যে ছবিটা একবার এই নেমে গেছিল ওইটা আবার